যেখানে একটি রাস্তা চলে গেছে রাস্তার উপরে সবুজ ঘাচ ঘাস রয়েছে।

পিছনে রয়েছে একটি নারকেল গাছ তার পাশে আরও গাছ রয়েছে।

উপরে সুন্দর আকাশের ছবি দেখতে পাচ্ছি আকাশটা নীল রঙের।

জলের কিছুটা অংশ বাঁ পাশ দিয়ে গড়িয়ে গেছে।

সামনে রয়েছে মাঠ মাঠের উপরে দুটো প্রাণী তাদের খাদ্য গ্রহণ করছে।

যেখানে আমরা বিগবাজারের ভেতরের কিছু জামাকাপড়ের প্রদর্শনী দেখতে পাচ্ছি।

প্ল্যাকার্ড দেখতে পাওয়া যাচ্ছে।

একটি পরিতক্ত এ_টি_এম আমরা দেখতে পাচ্ছি।

একটি মাছের বাজারের ছবি দেখতে পাচ্ছি।

যেখানে আমরা ছবির মধ্যে বেশ কয়েকজনকে বসে থাকতে দেখতে পাচ্ছি।

আকাশ দেখতে পাচ্ছি তার সঙ্গে একটি ছোট্ট সবুজ গাছও দেখতে পাচ্ছি পিছনে আছে।

যেখানে তিনজন শ্রমিক একসঙ্গে কাজ করছে।

পিছনে একটি সবুজ বর্ণের দেওয়াল রয়েছে।

লোকগুলোকে খুব ক্ষুদ্র দেখাচ্ছে যেহেতু তারা অনেকটা দূরে রয়েছে।

সেখানে একজন মা তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

এখানে দুজন লোক কাজ করছে।